এই ছবিটিতে আমরা একটি হেলথ কেয়ার সেন্টার লক্ষ করতে পারছি।

হোটেল টির সামোনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে সেইটা দেখা যাচ্ছে।

চারপাশটিতে অনেক গাছপালাও দেখা যাচ্ছে হোটেলটির বাইরে একটি সাদা কালারের চাচ্চাকা দাঁড়িয়ে রয়েছে সেটা আমরা লক্ষ করতে পাচ্ছি।

সাদা লাল কালো ইত্যাদি কালারের বাস এখানে রয়েছে।

আমরা চারপাশে কিছু গাছপালা দেখতে পাচ্ছি গাছের পিছনে একটি বিল্ডিংও দেখা যাচ্ছে হলুদ কালারের ।

ইস্ট্যান্ডটিতে একজন লোক হেঁটে আসতেও আমরা লক্ষ্য করতে পারছি।

একটি গাছও লক্ষ করা যাচ্ছে আমরা দেখছি দোকানটির বাইরে একটি সাদা কালারের বাইক দাঁড় করানো রয়েছে।

একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তার মধ্যে অটো বাইক এবং মানুষ আমরা দেখতে পাচ্ছি।

বাসটির উপরে পাঁচ ছয় জন লোক বসে থাকতে দেখা যাচ্ছে।

এখানে দেখছি সাদা কালারের লাইট লাগানো রয়েছে লাইব্রেরিটিতে।

আমরা দেখতে পাচ্ছি কিছু গ্লাস রাখা রয়েছে এবং টিস্যু দেখা যাচ্ছে এখানে রয়েছে।

কুলটির -টির আশেপাশে গাছপালা লক্ষ্য করা যাচ্ছে।

পেট্রোল পাম্প টি পুরো লাইট দিয়ে সাজানো রয়েছে সেটা বোঝা যাচ্ছে।

ছাদটি তৈরি হচ্ছে এখানে কিছু লোকজন দেখা যাচ্ছে যারা ছাদটি তৈরি করছে।

আমরা দেখতে পাচ্ছি এহ হলুদ কালারের কিছু গামলা রাখা রয়েছে সিমেন্ট দিয়ে।

অনেকগুলো সাদা কালারের লাইট জ্বলতে থাকতে আমরা দেখতে পাচ্ছি।

আমরা এই বিল্ডিং -টির কালার দেখতে পাচ্ছি নীল এবং সাদা কালার -এ রয়েছে।

রুমটির মধ্যে অনেকগুলো লাল কালারের বেলুন লাগানো রয়েছে ছবিটিতে।

এই ছবিটিতে আমরা একটি অফিস রুম দেখতে পাচ্ছি।